এই ব্যাঙ্কে প্রতিদিন অনেক মানুষেরা টাকা পয়সা লেনদেন করতে আসে। ব্যাঙ্ক এর সামনে কিছু গাছপালা ও দেখা যাচ্ছে।

তারা নোটবুকে সেই সমস্ত পড়ার নোট করছে। এই কোচিং সেন্টার -এ প্রতিদিন অনেক মানুষেরা পড়তে আসে অনেক স্টুডেন্ট -রা পড়তে আসে।

এখানে একটি বিশাল বড় বই-এর দোকান দেখা যাচ্ছে। দোকানটির ভিতরে প্রচুর বই রয়েছে এখানে দোকানদার রয়েছে দোকানটির বাইরে অনেক পুরুষ মহিলা অনেক স্টুডেন্ট -দের ভিড় জমেছে।

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে। রাস্তার ধারে একটি বিশাল বড় বাস দাঁড়িয়ে রয়েছে। বাস টির সামনে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। বাস টির ভিতরে অনেক বেলুন দিয়ে সাজানো হয়েছে। বাস টির একপাশে একজোড়া জুতো--

এখানে একটি জমি দেখা যাচ্ছে। জমিতে একটি স্লিপ রাখা রয়েছে। স্লিপ টির অপোজিট দিকে একটি সিঁড়িও রয়েছে। এখানে আশেপাশে একটি বাচ্চাদের পার্ক রয়েছে। যেখানে বিভিন্ন ধরনের দোলা রয়ে --

অনেক গাছপালা দেখা যাচ্ছে। পাহাড়ের উপর দিকে কিছু মানুষ উঠেছে। পাহাড়ের নিচের দিকে একটি পাথুরে জায়গাতে দেখা যাচ্ছে --

যাচ্ছে। রথের বড়বড় চাকা দিয়ে রথটিকে টানা হচ্ছে। সামনে অনেক লোকজন দেখা যাচ্ছে। দূরে অনেকে বিল্ডিং দেখা যাচ্ছে।

একটি টেবিল -এর ওপর একটি জলের বোতল দেখা যাচ্ছে। ক্লাসরুমে প্রতিদিন অনেক স্টুডেন্ট -রা ক্লাস করে। দেওয়ালে টিউবলাইট জ্বলছে।

এখানে একটি বড় রেল লাইন দেখা যাচ্ছে। রেল লাইনের দুদিকে রেল লাইন রয়েছে এবং মাঝখানে অনেক স্টোন চিপ পরে রয়েছে। রেল লাইনের মধ্যে দিয়ে একটি আহ প্রাণী চড়ছে ।

পাশে অনেক কাস্টমার দের ভিড় জমেছে। এই মাছের বাজারটিতে প্রতিদিন অনেক মানুষেরা মাছ কিনতে আসে। এখানে টাটকা তাজা মাছ পাওয়া যায়।

পড়ে রয়েছে। দূরে দেখা যাচ্ছে একজন ব্যাক্তি বসে রয়েছেন। চারপাশে অনেক বড়বড় গাছপালা ও দেখা যাচ্ছে।

এখানে একটি মন্দির দেখা যাচ্ছে। মন্দিরটি বিশাল বড় খুবই সুন্দর দেখতে। মন্দিরের মধ্যে একটি বিশাল আকৃতির দেবতার মূর্তি দেখা যাচ্ছে। মূর্তিটিও খুবই সুন্দর দেখতে গোল্ডেন কালার এর। মূর্তির মুখটি চক্চক কর --

প্রতিদিন নামাজ পড়তে আসে এই মসজিদে। প্রতিদিন আজান ধ্বনি শোনা যায়।

প্রতিদিন আহ নামাজ পড়তে আসে এই মসজিদে। প্রতিদিন আজান ধ্বনি শোনা যায়।

পড়ে রয়েছে। গাড়ির পিছনের দিকে কিছু যন্ত্রাংশও দেখা যাচ্ছে। এখানে প্রতিদিন অনেক মানুষেরা গাড়ি সারানোর জন্য আসে। এখানে খুব ভালো গাড়ি সার্ভিসিং করা হয়।

আহ এই মুহূর্তে কলেজের কোনো পরীক্ষার আয়োজন করা হয়েছে। সেইজন্য কলেজের বাইরে অনেক স্টুডেন্ট রা দাঁড়িয়ে রয়েছে। আহ কিছু বাইক --